এখানে একটি জলাশয় দেখতে পেয়েচি।

এবং সামোনে খোলা আকাশও দেখা যাচ্ছে।

গেইটও লাগানো রয়েছে এবং একটি স্কুটিও দেখতে পেয়েছি।

বাজারে অনেক রকমের মাছও রয়েছে।

অনেকগুলু গাড়ি ঘোড়া রয়েছে।

ওই পাশে বিল্ডিং -ও রয়েছে এবং অনেকগুলো বাইক -ও রয়েছে স্কুটি -ও রয়েছে।

এখানে একটি দোকান দেখা যাচ্ছে।

পিছনে একটি চেয়ারও রাখা রয়েছে কালো রঙের।

চারিপাশে অনেকগুলো গাস গাসালিও রয়েছে সবুজ রঙ্গে--